এহ তো ভাই ভালোই আছি। তো ভাই শুনলাম আপনি নাকি local news এর অনেক কিছুই খবর জানেন হঁ তো যদি. একটু আমাকে বলতেন তাহলে অনেক ভালো হতো. আচ্ছা ভাইয়া আপনাকে আমি~ আমি যে local news গুলো জানি সেগুলো আমি আপনাকে বলতেছি আপনি একটু। মন দিয়ে সেগুলো শ্রবণ করুণ। জি ভাই. তো আপনি তো জানেন যে আমাদের বাসা নাটোর জেলা থেকে দু । কিলোমিটার যাইতে হবে আপনার পাবনার রোড দিয়ে তারপর একটা বাজার আসবে সেই বাজারটার নাম হল বনপাড়া বাজার তো সেখান থেকে আবার একটি। মানে সেখান থেকে আবার পাঁচ কিলোমিটার ভিতরে যাইতে হবে তো তারপর আমাদের গ্রাম পাওয়া যাবে। আমাদের গ্রামের নাম হলো কদিনচলান। তো আমাদের গ্রামের।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 ডেডেনটি হল একটি বাস এবং একটি মাইক্রো বাসের। মাইক্রো বাসে মোট যাত্রী ছিল বারো জন এবং বাসে ছিল প্রায় পঁয়তালিশ জন.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

এবং বাসের যে যাত্রী গুলো ছিল তারা বেঁচে গিয়ে ছিলো কিন্তু তারা আহত হয়ে গিয়ে ছিল অনেক এই news তা আপনি হয়তো বা কোনো গণ মাধ্যম নিশ্চই শুনে থাকবেন. হ্যাঁ সঠিক বলেছেন ভাই। আসলে আমি এই news টা গণ মাধ্যমে শুনতে পাইনি কিন্তু আমি এই news.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

অবগত থাকেন তাহলে অবশ্যই সেটা আমাকে খোলা ভাবে একটু বোঝাই দিবেন please. হ্যাঁ আমার এখন একটা local news জানা আছে. আমি যদি আপনাকে সেটা বলি তাহলে আপনি শুনুন। আমার বাড়ি আপনার নাটোর থেকে দুশো কিলোমিটার দূরে সিলেট জেলায়। সিলেট। জেলায় আমার বাড়ি হারেন গঞ্জের তিননং ওয়ার্ডের টিপুখালীর সিনিংপুরে আমার বাড়ি। সিনিংপুরের চার নম্বর রোডে। তিন নম্বর বাড়িটাই হচ্ছে আমার। বাড়ির নাম হচ্ছে কালকাল বালাং প্যালেস। আসলে এটা আমার দাদার নাম ছিল তো ওই নামেই নামটা করা হয়েছে। এখন আমি মূল কথায় আসি।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 ওই গ্রামে একটা লোক থাকে তার নাম হচ্ছে করিম। করিম এর ছেলে হরিণ। হরিণ এর ছেলে লোহিন। তো লোহিন যখন আপনার যাচ্ছিল আপনার হচ্ছে হমম চা তুলতে সেই সময় হঠাৎ। সে তখন চা তুলছিলো হঠাৎ করে যেহেতু জানেন সিলেট একটা পাহাড়ি এলাকা সেহেতু হঠাৎ উপর থেকে একটা পাথর। পাথরটা জড়ালে ধরাত মরাত পাথর টা ভেঙে পরে. ভেঙে তার মাথায় পড়তে লেগেছিলো কিন্তু সে যখন এটা বুঝতে পেরেছে তখন সে সরে গিয়েছে একদম স্যাট করে সরে গিয়েছে সরে যাওয়ার ফলে তার। সে নিজে বেঁচে গেলেও তার একটা পা সে রক্ষা করতে পারেনি। তার পাটা last এ শেষের দিকে আমাদের কে মেডিকেল সরকার কে সরকারি মেডিকেলে নিয়ে যাওয়ার পরে. তাকে কেটে ফেলতে হয়েছে। ওহ আচ্ছা দাদা এতো খুবই মর্মান্তিক একটি ঘটনা যে অবধি আপনি বললেন। আসলে সিলেট অঞ্চলটি হলো পাহাড়ি এলাকা। এই কারণে সেখানে বেশির ভাগ সময় পাহাড়ি ধস নামে আর পাহাড়ি ধস নামার কারণ বর্তমানে মানুষেরা নিজেই কারণ তাহারা কিন্তু পাহাড়ের গায়ে অনেক ধরণের মানে খোঁড়ার চেষ্টা করছে যেটা হচ্ছে পাহাড় কেটে আপনার নিজেদের মানে আর কি জায়গা গুলো পরিপূর্ণ করে নিচ্ছে যার কারণে পাহাড়ে ধস নামতেছে আপনি যে ঘটনা টি বললেন এখন. এটা খুবই একটি মৰ্মান্তিক একটি ঘটনা।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

একটা রেল স্টেশন পাওয়া যায় যেই স্টেশন এর নাম পাহাড়ি টাৱেল। ওই তো টানেল এ আমরা যখন আমি যখন মানে এটা আমার নিজের দেখা ঘটনা আমি যাচ্ছিলাম। ট্রেনে চরেছি। তো হঠাৎ দেখি একটা মানুষ~ মানুষ হঠাৎ করে পেছনে ট্রেন লাইনে দাঁড়িয়েছিল প্লাটফর্মে হঠাৎ করে একটা সে একটা মানুষ যাওয়ার সময় হঠাৎ করে সেই মানুষের হাতে ধাক্কা লেগে সে পরে গেছে রেলে আর যেহেতু ট্রেন টা ছেড়ে দিয়েছিলো আর সঙ্গে সঙ্গে ট্রেন টা থামার অ প কষ্ট কর ছিল. কিন্তু এখন জানেন তো যে বাংলাদেশের ট্রেনে একটা চেন পাওয়া যায়। জানেন নাকি ভাই? হ্যাঁ ভাইয়া আমি এটা জানি যে বাংলাদেশ। মনে করেন ওই চেন টা আমি। বুদ্ধি করে টেনে ধরেছি আর আমার আশেপাশে যে আমার ফ্রেন্ড circle রা ছিল তাদের কে বলেছি অন্য বোগ্গির চেন টেনে ধরতে তো তারা যখন চেন টা টেনে ধরেছে তারা। সফল হয়েছে চেন টেনে ধরতে। তো আমাদের সবার প্রচেষ্টার কারণেই তো মনে হয় লোকটি প্রাণে বেঁচে গেলেও তার একটা পায়ের কিছু অংশ থেঁতলে যায়। তার পরে তাকে সেই সদর মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়ার পরে তার পায়ের treatment করালে সে এখন অনেক ভালো আছে। আল্লাহ র রেহেমত এ সুস্থ আছে. যেহেতু এই news টা আপনার কিন্তু কোথাও ছরাইনি।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 আমাদের গ্রামের নাম আপনাকে তো কিছুক্ষন আগে বলাম। কোলিংসিলান। আমাদের গ্রাম থেকে তিনশো মিটার দূরে একটি বাজার আছে. সেই বাজার থেকে দুই কিলোমিটার দূরে আরেকটি গ্রাম আছে. সেই গ্রামের নাম হল ঘাটশিলান। সেখানে একটি দুর্ঘটনা ঘটেছিল কিছুদিন আগেই। তো দুর্ঘটনাটি হল একজন মানে আপনার অটো চালককে এখানে মেরে ফেলা হয়েছিল। হম্ম। আপনি হয়তো শুনছি শুনেছেন এটা local news এ। আপনাকে এটা বাংলায় বলি সেটা হলো আমি কিছুক্ষন আগে বলেছিলাম আমাদের এখানে বনপাড়া বাজার আছে সেই বাজার থেকে তিন পাঁচ জন মানুষ একটি অটো ভাড়া করে নিয়ে তানপুরের দিক রওনা হয়েছিল। তো তখন সেটা ঘাটশিলান গ্রামের মধ্যে চলে আসে. তো ঘাটশিলান গ্রাম আসার আগে একটা বড় বিল আছে যেখানে কোনও মানুষের বাড়ি ঘর নেই.

সেই অটোটা নিয়ে চলে যায়। এই ঘটনাটা প্রথমে face book মাধ্যমে ছড়ায় ছিল তারপর এই ঘটনাটা।

তো মানে পরের দিনই অন্যান্য গণ মাধ্যমেও ছড়িয়ে গিয়ে ছিল. হ্যাঁ ভাই আপনি যে কথাটা বললেন এটা কিন্তু অতটাও serious কোনও ক্যারাক কেস না তাও এটা গণ মাধ্যমে গিয়েছে। দেখবেন আমাদের যেকোনও গ্রাম এলাকায় অনেক serious serious দুর্ঘটনা ঘটে local news যদি বলি আমরা এগুলো কিন্তু আপনার গণ মাধ্যম যদি বলি প্রথম আলো। চ্যানেল টোয়েন্টি ফোর, বিবিসি এটা তো অন্য দেশের, যদি আমি বলতে চাই আপনার আরো আছে এমটিভি, মাইটিভি এরা কিন্তু যায়না। তো কি হয়। এটা আমরা কি করি আমরা কিন্তু এখন যেহেতু ওরা এটা কে কেয়ার করে না সে ক্ষেত্রে আমরা এটা face book এ ছাড়ি যার ফলে পুরো বিশ্ব টাই জানতে পারে। এটা কিন্তু ভালো একটা সাইড যে face book অনেক ভালো একটা মাধ্যম। রোল প্লে করছে এইটার ক্ষেত্রে। হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন ভাইয়া যে বর্তমানে face book গণ মাধ্যম টি। খুবই একটি কার্যকারি গণ মাধ্যম আমাদের এই local news গুলোর জন্য। আমরা প্রায় ধরণের এই local news গুলো এই face book গণ মাধমের মাধ্যমে জেনে থাকি। face book একটি সোশ্যাল মিডিয়া যার কারণে আমরা আমাদের দেশের হোক বা অন্য দেশের হোক প্রায় কিছু খবর আমরা জানতে পারি। যদি আমাদের' দেশের 'বাইরে কোনও friend থাকে।

পোষণ করছি। অবশ্যই বলুন। তো ভাই দেখেন আপনি যেটা বললেন face book~ face book এর পাশাপাশি কিন্তু টিভি চ্যানেলগুলো একটা' গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে. যেটা আমি দেখি আমাদের বাইরের দেশে ইউএস তে বিবিসি নামক চ্যানেলটা বা যেটা পুরো world world যেটা খবর টেলিভশন করে তারা কিন্তু যেকোনো ছোট্ট news গুলা হলেও টিভিতে ছারে। কিন্তু আমাদের বাংলাদেশে যে অবহেলা আছে এই চ্যানেলগুলোর প্রতি যে তারা ছোট্ট news গুলো মানে ছোট্ট ছোট্ট ঘটনা ওদের কে বলে, আমরা একটা accident কিংবা কোনও একটা আহত ব্যক্তি বা আগুনপুরে এলাকা একটা ঘটনা তারা কিন্তু সেভাবে কেয়ার করে না. তারা কর্ণ।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 হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন ভাইয়া যে আমাদের দেশের গণ মাধ্যম গুলোতে বিশেষ করে newspaper এবং channel গুলোতে আমাদের দেশের ছোট খাটো যে news গুলো সেগুলো বিশেষ করে ছাপ্পানো হয়না। অনেক ক্ষেত্রেই ছাপ্পানো হয় না. দেখা যাচ্ছে একটু যেগুলো মানে~মানে যারা একটু সাংবাদিকদের বলে থাকে মানে জোর করে থাকে সেগুলোই কিন্তু শুধু ছাপ্পানো হয়না। কিন্তু ছোট খাটো ঘটনাগুলো। ছাপ্পা হয়না। যে, যেমন আপনাকে একটা ঘটনা বলি আমাদের এখানে আমাদের গ্রামে। হ্যাঁ অবশ্যই আপনি অবশ্যই বলবেন ভাই কি ঘটনা হয়েছে but একটু শর্ট করেই বলবেন কারণ আমার একটা ঘটনা আপনাকে বলার আছে. ওকে দাদা তো আমাদের এখানে আমাদের পাশের গ্রামে একটা পল পালাতে আর কি একটা বিডি খোর আগুন ছুড়ে মারার কারণে ওই পল পালাতে আগুন ধরে যাই এবং সেই কারণে।